বাড়িতে তো এখন তো পোস্ত টাতো লাগানো এখন ইয়ে করে দিয়েছে এখন তো লাগান তো নিষেধ।

একদম সেটার জন্য তো তারা ব্যাবস্থাও গ্রহণ করছে না।

হ্যাঁ একদম একদম না না এখন তো রাস্তা এখনকার সরকার কি করছে এখন সরকার করছে যাতে আমাদের ভোট ব্যাঙ্ক কিভাবে বাড়ে

তাছাড়া তাদের নিজেদের ক্ষতি মেটাতে

একদম একদম এটা ঠিক আমাদের টাকাতেই আমাদের কিনছে মানে আমাদের টাকাই আমাদেরকে এ করছে ব্যবহার করছে না আজকে দেখনা আজকে তোমার এতো এতো এতো এতো সেটাই একদম একটা কথা বলি এখানেও এই যে তোমার পাঁচশো টাকা দিচ্ছে হাজার টাকা দিচ্ছে আসলে তোমার কৃষক দের জন্য তোমার এই যে দুহাজার টাকা প্রত্যেক বছরে যেটা সেটা পুরো মানে ultimate যে যে সেটা কি আদৌ মানে তাদের pocket সেটাই তাহলে সেক্ষেত্রে সে গুলোতে মনে হয় কি হচ্ছে মানে কি হচ্ছে এগুলো মানে শুধু মাত্র ভোট ব্যাঙ্ক করা ছাড়া আর কিছু নেই

হ্যাঁ এটা একটা lobby বাজী হয়ে গেছে যেটাকে বলে। মধ্যবিত্ত এবং GDP এসব গুলো সব কিছু দিক দিয়ে এগুলোকে মানে এ হয়ে যাচ্ছে। একদম ওই যে তুমি যে বললে এরকম girlfriend কে ঘুরতে নিয়ে গেলেও এই তুমি একটা ভালো কথা বললে যেটা মানে ঘুরতে নিয়ে যাওয়ার আগে একবার করে pocket check করতে হবেসেরকম ব্যাপার। আহ আর আদ্ধ্যেক রাস্তায় তেল টা শেষ হয়ে গেলে সেই তেল টা ভরতে পারবো তো?

next generationnext generation মানে কি যা অর্থনৈতিক মন্দা যা শুরু হয়েছে তাতে মানে covid situation এর ফলে আরও তোমার মানে অর্থনৈতিক মন্দা আরও মানে

তাহলে হ্যাঁ এমনিতে তো তোমার করোনার আগের অবস্থা একেই খারাপ ছিল ঠিক আছে এই জন্য নোটবন্দি আছে তারপর তোমার পেট্রোল ডিজেল এর দাম বেড়েছে।

একদম একদম ওটাকে ওটাকে কিন্তু clearly করে ওরা কিন্তু মানে পুরো clear করে কিছু দেখায়না। এবং মাঝখানে suffer করছে সাধারণ মানুষ হ্যাঁ একদম একদম।

হ্যাঁ economy এর দিক দিয়ে আবার এই যে জাতিগত বিদ্যা শেঈ জিনিস টাও ঢূকে গেছে হ্যাঁ বল একদম একদম সেটাই মানে একদম সেটাই মানে বাইরে থেকেই আমাদেরকে

GDP effect করল তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যারা আছে তাদেরও effect করলো।

নমস্কার, আজকে সকাল বেলায় ঘর ঝাড় দিতে গেছিলাম, ঘর পরিষ্কার এই সমস্ত করছিলাম, তা এসব করতে করতে যেটা দেখলাম আম বইপত্র ঘাটতে ঘাটতে একটা diary হাতে পরলো আমার, ওই diary মানে আর কি বিভিন্ন রকম paper cuttings থাকে, কিছু ছবি ইত্যাদি ইত্যাদি অনেক লেখালেখি এই সমস্ত। সব ঘটনাগুলোই আর কি দেখছিলাম উল্টে পাল্টে। অনেক আহ পুরনো দিনের কথা সেখানে লেখা যেগুলো হয়তো আমার এখন নিজেরও মনে নেই আহ পড়তে গিয়ে সব আহ স্মৃতিগুলো আর কি বেরিয়ে আসছে আহ ওই মোটামুটি class আহ ten অব্দি আমি আহ diary ঠাইরি লিখতাম। তারপরে সেসব অভ্যাস ছুটে গেছে অনেক ব্যস্ততা অনেক কাজ, এর মধ্যে থেকে আর লেখালেখি টা হয়ে ওঠেনি একটা সময় লিখতে খুব ভালবাসতাম, ভালবাসতাম বলতে আহ এই গল্প গল্প কবিতা লেখা অ্যাঁ বা ওই রোজদিন কি কি করলাম বা ধরা যাক ওই কোন একটা important কিছু হল, খুব গুরুত্বপূর্ণ কিছু হল জীবনে মানে i mean সেই দিনকে এসে সব লেখা। সেরকম ঘটনাগুলো দেখছিলাম। এখানে লেখা রয়েছে কত সব আহ বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে, কোন দিন আহ কোন বান্ধবী আমার tiffin বেশি করে খেয়ে নিয়েছে, আহ কোন দিন আহ পড়া পারেনি বলে আহ class থেকে বেরিয়ে যেতে হয়েছে, আহ বা কোনদিন এমন হয়েছে যেখানে আহ কোন বই আনিনি পাশের আহ class থেকে আহ বই ধার করে তারপরে আহ সেই class টা আমাকে যোগ দিতে হয়েছে এই সমস্ত আর কি। তা পড়তে পড়তে অ্যাঁ একটা নাম উঠে এলো আহ তার নামে আমার অনেক কিছু লেখা। আ পারমিতা আন্টি, আন্টি মানে দিদিমণি আর কি. তো উম তাকে আমার বেশ মনে রয়েছে উনি একজন আহ আমার প্রিয় শিক্ষিকাদের মধ্যে একজন বলা যেতে পারে। রোগা গড়ন, ছিপছিপে চেহারা একদম, লম্বা ফর্সা যেমনি দেখতে তেমনি গলার voice মানে অসাধারণ। আহ ব্যক্তিত্ব কাকে বলে সেটা ওনাকে দেখেই শিখেছিলাম। তার আগে অব্দি আব যারা পড়িয়েছেন বা school এ আহ যারা শিক্ষিকা ছিলেন শ্রদ্ধা সবার প্রতিই ছিল কিন্তু ওনার প্রতি যেন একটু বেশি। সে শিক্ষিকা আসলে বিজ্ঞান পড়াতেন, বিজ্ঞান বলতে আহ ভৌতবিজ্ঞান টা দেখছেন। এমনিতে আমার এই আহ অংক আহ বা বিষয়টা আমি একটু কমই পারি। কিন্তু উম এই ভৌতবিজ্ঞানটা আমার বড় ভালো লাগতো। আর এই ভালোলাগার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই আমার এই পারমিতা আন্টি।

class আহ eight সে সময় থেকে আমাদের আহ বিজ্ঞানের বিষয়টা ভাগ হয়ে যায়। তার আগে অবধি এরকম ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান একই ছিল, থাকত। তো সেই ভৌত বিজ্ঞানের আহ যখন class হত কখনো miss করতাম না। মানে যেদিন ওই আহ পারমিতা আহ আন্টির class থাকতো, দিদিমণের class থাকতো সেদিনকে school কামাই করা চলবে না। যেন তেন প্রকারেণ school আমাকে যেতেই হবে। এবং শুধু যেতে হবে তা নয়, একদম প্রথম সারির বেঞ্চিতে গিয়েই বসতে হবে। আবার corner এ না ধারে বসতে হবে যাতে ওনার তা board এ লেখা board এ আহ লেখাগুলো আমি দেখতে পারি, বুঝতে পারি ইত্যাদি ইত্যাদি। যেদিন যেদিন আমি পারমিতা ma'am এর দিদিমনির class থাকতো আমার মনে আছে পরিপাটি করে বইপত্র খাতা যা থাকতো pen সব নিয়ে বসে পড়তাম. উনি দূর থেকে আসছেন দেখেই মানে খুব ভালো লাগতো। আর কিছু কিছু দিন এমন হতো যেদিনকে উনি কোন শারীরিক অসুস্থতার জন্য আসতেন না, সেই বিজ্ঞানের class টা অন্য দিদিমণি নিতেন। সেদিনকে খুব রাগ রাগ হত, বড্ড রাগ হত। মনে মনে ভাবতাম কেন তুমি এলেনা এই সমস্ত আর কি। আরো মনে আছে আম যখন ক্লাস শুরু হবে তার ঠিক আগে প্রার্থনা হত, সব স্কুলেই হয় আমাদের স্কুলেও হত। তা উনি সমস্ত শিক্ষিকারা যেই ঘরে বসতেন সেই ঘরে উনি বসতেন না উনি আলাদা একটা ঘরে বেঞ্চিতে এক কোনায় বসতেন। নিজের মত করে লেখাপড়া চালাতেন।

অ্যাঁ প্রার্থনার সময় হতো, আমাদের সাথেই দাঁড়াতেন। মানে বাকি শিক্ষিকাদের সাথে দাঁড়াতেন না, খুব কথা কম বলতে ওনাদের সাথে। ওনার যত অ্যাঁ জগৎ ছিল সব তার ছাত্র ছাত্রীদেরকে নিয়েই। আমাদের মধ্যে আবার অ্যাঁ প্রতিযোগিতা হতো, কে কোন দিন ওই দিদিমণির পাশে গিয়ে দাঁড়াবে। খুব ভাল লাগতো ওনার পাশে দাঁড়াতে। ওনার পাশে দাঁড়িয়ে মনে হতো যেন খুব একটা বিশ্ব জয় করে ফেলেছি এরকম একটা ব্যাপার। সে যাই হোক এতটাই ওনাদের সাথে ওনার সাথে আমাদের বন্ধুত্ব ছিল বা আ উম আমাদের মধ্যে আহ মানে ফারাক এতটাই কম ছিল যে যদি কখনো বিজ্ঞানের কোন বিষয় যদি বুঝতে অসুবিধা হতো, ওনার কাছে চলে যেতাম। মাঝে মাঝে এমনও হতো যে যে অংকটা পারছিনা কঠিন অংক আহ আমার খুব বেশি আটকাত ওই বীজগণিতটাই। সেটাও ওনার কাছে আমি গিয়ে একটু শিখে নিতাম। ওনাকে কখনো অধৈর্য হতে দেখেনি, কখনো বিরক্ত হতে দেখেনি, কখনো রাগতে দেখেনি। খুব সুন্দর একজন ছিলেন, সুন্দর একজন মানুষ এই আর কি তবে সব সুন্দর বেশিদিন থাকে না এখানেও তাই হলো উনি আমাদের স্কুল ছেড়ে চলে গেলেন। বিশ্ববিদ্যালয় পড়াতে। পরে শুনেছি উনি এখনো সেখানেই পড়ান, সেখানেই উনি আহ বড় বড় তার ছাত্র-ছাত্রীদের পড়ান, ভালোই আছেন। ওনার সাথে এখন যোগাযোগ আছে, মাঝে মাঝে কথা হয়, আলাপচারিতা ভালই আছে । তবে ওনাকে খুব দেখতে ইচ্ছা করে, খুব কথা বলতে ইচ্ছে করে আমার সাথে আরো বেশি, সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা করে। তো যেটা বলতে বলতে এতদূর আসা, এ diary র পাতায় কত কত স্মৃতি লেখা রয়েছে সেগুলো পড়তে পড়তে মনে হয় যেন যে বয়সে তার থেকে দশ বছর পনেরো বছর পিছিয়ে গেলাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে আহ মনে হয় ইস সেই দিনগুলো যদি আরেকবার আসতো, আরেকবার যদি এরকম দিদিমণিকে পেতাম, আরেকটু হয়তো ভৌত বিজ্ঞানটা বেশি করে শিখতে পারতাম। আরেকটু হয়তো অংকটা আমার আহ করে নেওয়া হতো। উনি হয়তো না গেলে আরো বেশি শেখা হতো। আমার এখনো মনে রয়েছে উনি যেদিনকে চলে যাচ্ছেন আহ শেষ দিন যেদিনকে আমরা জানতে পারছি উনি চলে যাবেন, তারপর থেকে উনি আর আসবেন না, সবাই ভীষণ কেঁদেছিলাম। তাই সারা স্কুল বিষন্ন হয়ে গেছিলো উনি এতটাই সকলের মধ্যে প্রিয় ছিলেন। even যে মেয়েগুলো পড়াশোনা করত না last bench এ বসত তারাও খুব কষ্ট পেয়েছিল।

তারাও পড়িয়েছেন। আমরা তার থেকেও শিখেছি। সব ঠিক আছে, কিন্তু ওনার মত আর কাউকে পেলাম না। ওনার মত শিক্ষিকা সত্যি সব school এ দরকার, প্রত্যেকটা জায়গায় দরকার। ওনার মত যদি শিক্ষিকা থাকেন আহ আমার মনে হয় অনেকেরই আহ অনেক বিষয়ের প্রতি ভয় ভীতি এগুলো দূর হয়ে যাবে সত্যি কথা বলতে। আমারও দূর হয়েছিল, অনেকেরই হয়েছিল। যাই হোক, এরকম কত স্মৃতি আসবে কত স্মৃতি যাবে। আজকে তাহলে এইটুকুই থাক। এর আহ বেশি বলতে গেলে অনেক বড় কথা হয়ে যাবে। এই দিনগুলো সত্যিই খুব ভালো ছিল, সত্যি। মনে পড়লে বেশ ভালো লাগে, আবার খারাপও লাগে, কষ্ট হয়। যাই হোক আহ আজকে আর বেশি সময় নষ্ট করবো না, আজকে এই অব্দিই থাক। আপনি কি ভালো আপনি কেমন আছেন ভহইয়া আসলে আপনাকে কিসের জোন জানার জন্যে যে বাড়তো মানে চাকরিবাকরি যাহা অবস্থা ধারণাটা কি ভাঙল দেশের পরিস্তিতি এবিষয়ে নিয়ে আপনার কি ধারণা আছে বাংলাদেশে আসলত্যা বেকারত্ব দিন দিন বেধেযাচাই সবাই অনেকে চাক্রিকরচাই চাকরি প্যাচাইনা পড়াশোনা শেষ করে বেকার অধিকাংশের মানুষের জ্যামন ধরনের ভাইয়া আপনি আপনি পড়াশোনা শেষ করে আসে কি কোরচাইন আমাকে একটু বলাই অনেক তো পড়াশোনো করলেই

হাই সেটাইজে আসলে আমি পড়াশোনা করেছি দুহাজার সাঁতরাতে আমি আমার মাস্টার করেছি অপ্পলয়েড ফিজিক্স ঠিক প্লাস আমার আগেরথীকে তেমন কোনো ইচ্ছা আগে ছিল না তারা ওদেশে মনে করে আমি physics এ পড়াশোনা করতেছি বসলে আমাদের বর্তমানে বাংলাদেশে একটি job sector সেটা চাকরি available না জী বাংলাদেশে কেমন আমাদের চাকরি হচ্ছেই new করতে ই powerplant যেটা হচ্ছেই আপনার উপর প্রমাণ কেন্দ্র সেই ক্ষেত্রে আমাদের চাকরি আমাদের যে পড়াশোনা সেটা তে চাকরি করা জন্য আমাদের availabilty আছে but আজকে যা পরিসিটি সেখানে শুধু মাত্র একটা post আপনি জানেন বাংলাদেশে জনসখ্যা huge জনসংখ্যা হম এই জনসখায়ে শেষে যে আমাদের চাকরি কিন্তু available না তা হলে এ তে আমরা পড়া সোনা করতেছি আমাদের চাকরি নাই

এই বিষয়ে তা নিয়ে আমি আগে ভাব প্রশ্ন বিচার ভাব ছিলাম ভাবতে ভাবতে তখন আমি কি করলাম ICTC তে আবার masters শুরু করলাম ICTC তে তার পর তার পর আমি graphic design এ তো একটা scholarship পায়ে ছিলাম হেঁ টানা চলে যাওবা পরে এক ই বাকরি আপনার graphic design এ এক বছর training করলাম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

চাকরি চিন্তা কর চাকরি করবো না কি করা আছে তখন হ্যাক আবার চিন্তা করলাম দেশে বাইরে চলে যাবো আর বাংলাদেশে যে চাকরি ঐই বিষ থেকে পঁচিশ হাজার থাকায় বেতন এ আসলে কিছু হয়ে না

অনেক চিন্তা ভাবনা করতেছি কোথায় যাওবা যায় কোন দেশে যাৰ যায় চিন্তা করতে করতে হ্যাক করে আবার চিন্তা আসলে যে আমি জাপানে যাবো যেই কথা সেই চিন্তা

তখন আমি বাংলা বড় পৰ তে চলে আসলাম আমাদের নাতুর বনপাড়া তে এসে চরকি ছেড়ে তে চলে আসলাম আসার পরে আমি চাকরি এর আপনার ছেড়ে দিয়েছি জাপানি ভাষা পুচি তে পড়তে ভর্তি হলাম

তার পরেx college এর আলামজাইল college এ তে join করলাম চাকরি তা হয়ে গেলো ভাষা শিখতে শিখতে চাকরি তা আবার হয়ে গেলো তার পরে college এ সেই দুখলাম ঢুকে দুই বছর চাকরি করলাম ভিতরে জাপানি ভাষা শিখে শিখে জাপানি পরীক্ষা দিলাম জাপানি university তে আমার পরীক্ষা হয়ে গেলো তার পরে একটা মেয়ে কে

তার পর মেয়ে পরিবার হম রাজি ছিল তার পরে আমি ওরা দেখছে চাকরি এইখানে note বিষয়ে যে প্রশ্ন ছিল মানে এইটা যে হেঁ মেটা তো সুন্দর তাখন কারণ চাকরি তে সূর্যোগে ও মাসে তো আমার কথা বলা সুযোগে তা হইয়া নি কারণ college এর lecturer ছিলাম তার পরে ছিল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 হয়ে গেলাম আমি japan university তে পরীক্ষা দিলাম পাস হয়ে গেলো তার পরে অর্ডার নিয়ম হচ্ছে জাপানে কোনো কিছু আসার পরে বাংলাদেশে যদি goverment এ চাকরি করিতেছে সেই চাকরি কে দিতে হবে তিন মাস আগে জাপানে যাবার আসে তো ইন দা এ তে দিয়েছে উন্নিসে উনিশ সালে শেষে দিকে তখন আমি তিন মাস পর আমি চলে জায়ি এইরকম চিন্তা ভাবনা আছে তো আমি চাকরি তা ছেড়ে দিলাম চাকরি তা ছেড়ে দিলাম চাকরি তা ছাড়া কথা শুনে তার পর আখন কি অবস্থা তার পর ওরা বলে যে ছেলে কে তাড়িয়ে দিয়ো না বামঙ্গলদেশে প্রেক্ষা পড়তে হচ্ছে আমি অনেক hard হলাম কিছু বলা নেই ঠিক আছে সমস্যা নেই তার পরে আমি আমার অবিচল mind এ ছেলে ঠিক আছে সমস্যা কি কষ্ট হয়েছে মনে মনে অবশ্য যাই হোক এইটা বিষয়ে না তার পরে জাপানের সকল কিছু complete আমার dying statement পন্দ্রঃ লাখ complete আমার যেই bank এ টাকা দেখানো হয়ে চে পন্দ্রঃ লাখ টাকা সেই bank block ঐই আমি যে আম্বাতি মাধ্যমেই মাধমিয়ে আমি যেখানে যাবো যেই university তে ঐই university তে বলা হয়ে imigration এটাকে কে আপনি মনে হয়ে জানেন imigration তো imigration বিষয়ে তা কে নিয়ে আমাকে knock করলো যে আপনার যে bank এ টাকা রাখছে সেটা blocklist করা আছে আগে থেকে ই মানে ওই university তে নিয়ম হচ্ছেই acceptable না তার পরে এইটা এক পড়ছে করনে plus corona এই করোনা আসলে না এই করোনা বেত তা আমার ভিসা তা cancel কর দিয়ে এদিকে আমি আমার চাকরি তা হারালাম এদিকে আমি আমার cancel হয়ে গেলো ভিসা এই দিকে দেশ হয়ে stop হয়ে গেলো আমার দেশে বাইরে যাওবা বন্ড বন্ড হয়ে গেলো আমি চাকরি তা মানসিক ব্যহাবে আমি অনেক depression এ ঐই দিকে আমার বদবেশ আমার বিয়ে তা cancel হয়ে গেলো

এর পর আমি কিছু তা মানসিক ভাবে ভেগ্নে পড়ি তো চাকরি তা ছারা তা ঐই চাকরি তা অনেক ভালো ছিল তার পর সবাঈ আমাকে চিনে

তার পর আমি আমার ছোট ভাই নাটুরা ছিল তা আমার এই ৰাচল আমি আর চাকরি করবো না কোনো দিন যেমন কিছু করবো যেন আমার আলতো আরও মানুষের অনেক উপকার হয়ে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 আমরা আমাদের প্রতিষ্টা চার বছর হলো আমি নাটুরে চলে আসলাম এসে চাকরি বিচার দলাতাম না তার এই যেটা প্রশিতিতান করলাম আস্তে আস্তে পরীস্থান পিছনে অনেক পরিশ্রম মানযুর কথা ভালো লাগা ভালো বাসা এদের সবাই ভালো বসায়ে আজকে প্রসিথাকে বসে আছি মাছ খানে আর একটা গম্ভীর ছিল রোজগাড়ি আগে আটা design এবং যায় degree আছে সেই হিসাবে চাকরি হয়ে গেছে তো তখন মাসে থেকে আবু বলতেছে চাকরি কর নালে বিয়ে হবে না

তো ঐই তা হচ্ছেই design এ ban এ kit ওখানে company খুব ভালো অনেক সুবিধা আছে অনেক ভালো করতে করতে আমার তার পরে আমি কখন আশয়ে হারায় নি জানি আমি দেশে বাইরে যাবো না আবার একটা ঝোল আছে আমি দেশে বাইরে যে কোনো এক দিন হলো যাবো

হেঁ হেঁ definitely অবসয়ে তার পর বিভিন্ন জায়গা apply করতে করতে আবার কোরিয়া একটা লটারী আসে সরকারি ভাবে কোরিয়া যাবার

কোরিয়া ভাষা প্রশিক্ষণ নিচ্ছি এখন বর্তমানে এইটা বাই আগামী মাসে আমার পরীক্ষা কোরিয়া বাসায় plus সাথে আমি একটা ছোট একটা project হাথে নিয়েছি এবং আমি চাই এই জায়গা তে চাকরি না করে মানুষ রা ভালো করে থাকতে পারে plus আমি চাই নি পরিবার গুলু বুঝুক যে আসলে চাকরি তা ই একটা জীবন লক্ষ হতে পারে না হেঁ আমি চাই যে এক জন ছেলে আদর্শ নীতি এবং কর্ম নিয়ে যে কিছু করতে পারুক আমি মোর করি সস্ত্র জায়গা তে মেয়ে বাবা মা মেয়ে কে তুলে দেবা উচিত আমি মনে করি হেঁ যে একটা চরকি যে টি হাথে তুলে দেবা উচিত সব সময়ে

আমার কাছে মনে হয়ে না আর আমি মনে করি যে একটা জিনিস ছেলে ভিতরে থেকে এক জন ওচাকরি যে ছেলে যারা freelancing করে লাইফ তা কে করে তুলে আমি মনে করি তাদের বেশি সমান দেবা উচিত আমি মনে করি জীবনে আমি অনেক চাকরি করেছি যা চাকরি একটা limition থাকে উক্তি জিনিস বার করা লাগে প্রতি দিন চাকরি এক ই জিনিস সকাল থেকে এক ই কাজ করা লাগে কিন্তু এক জন freelancer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

এখন আপনার idea যে দেশে বেকারোক্ত দের আপনি আর কি support কছেন যে এই প্রতিষ্টান খোলা জন্য জী এইটা ই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান মাধ্যমেই তারা জন্য উপকার হয়ে এবং তাদের পলৰীভাৱে জন্য উপকার করে এবং আমি একজন আদশ মানুষ খুঁজে বেড়াচ্ছি যে মানুষ তারা যে চাকরি না যে ছেলের পরিশ্রম সেলে মেয়ে তাকে মূল্যায়ন করবে আমি এমন একটা মানূষ খুঁজছি এবং সেও নিজে কে নিজের জায়গা থেকে develop করবে এবং সেই তার এবং নিজের এবংতার পরিবারের জন্য উপকার কাজে লাগবে এইরকম আর কি আমার opinion তা আর কি জী আমাকে তো বুঝতে পারছি কিন্তু আপনার আপনার idea তা আসলে খুব ভালো যেই অনেক অনেক দুঃখী পরিবারে আছে যে দেখা যাচ্ছেই লিখা পড়া করে এই ভাবে বোসদে থাকে দেখা যাচ্ছেই যে কোনো কাজ বা কোনো কর্ম কাজে পায়ে না খুব অভাবে তাদের দিন কারো কাটে আপনার idea তা আসলে ভালো লাগছে ভাই আমার কার আচ্ছা আচ্ছা আপনার পড়াশোনা কি অবস্থা আপনি এখন আপনার opinion কি মানে আপনার চিন্তা কি যে চাকরি বাকরি নিয়ে আপনার কি মোট আমার মোট যেই সাকে পড়া সোনা থাকে থাকে বা কিছু একটা করতে পারি এই ধরেন পরিবারে থেকে তো চাইতো ও লজ্জা লাগে মেয়ে হয়ে আর কি তার পর মেয়ে

জীবন তা যেতে ভালো ভাবে চালাতে পারি বা কারো মুখ্য তে খিদাটা না হয়ে কখনো এই আর কি হেঁ আচ্ছা আচ্ছা আচ্ছা যে যাক আপনিও এইরকম যে self dependent তাই বেশি মূল্যায়ন করে তাই তো

আচ্ছা আপনার কাছে আপনার কাছে কি চাকরি যিনি ছেলে পসন্দ না যারা freelancing করে নিজে কে develop করেত চেয়ে সেই তেমন ছেলে পসন্দ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

হেঁ আচ্ছা আচ্ছা যাক আপনার সাথে কথা বলে অনেক ভালো হেঁ তা আসা করি আপনা চিন্তা সব কিছু সফল হোক ভালো থাকবেন Hello সায়ন কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি কি অবস্থাটা তোর? তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো HSC দিলাম। তো আলহামদুলিল্লাহ এখন iversity র preparation নিচ্ছি coaching এ ভর্তি হলাম ইনশাল্লাহ ভালোই যাচ্ছে আর কি। তোমার কি অবস্থা তোমার দিন কাল ভালো যাচ্ছে? HSC পরীক্ষা দিলি হ্যাঁ আমার ও ভালো যাচ্ছে এই যে পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি শিক্ষা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করছি। তো তুই তো হচ্ছে বললি HSC

আহ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছিস coaching করছিস তো এই যে তুই intermediate আহ পড়াশোনা করলি। একটা life থেকে বা একটা জীবন থেকে অন্য একটা আহ জীবনে এখন যাবি কারণ intermediate এর পড়াশোনা একরকম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা একরকম।

হ্যাঁ ভাই শিক্ষা বলতে আমি যেটা বুঝি শিক্ষা হচ্ছে একটা আচরণগত পরিবর্তন মানে শিক্ষা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা সুবিধা বা জ্ঞান দক্ষতা মান বিশ্বাস এবং অভ্যাস অর্জন করতে পারি।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 আমাদের সবসময় শিক্ষিত হতে হবে মানে আমাদের সমাজে শিক্ষিত মানুষদের কে যে ভাবে মূল্যায়ন করা হয় অশিক্ষিত মানুষদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না হ্যাঁ তো শিক্ষিত হওয়া হচ্ছে আমাদের একদম মৌলিক একটি অধিকার আমরা বলতে পারি বা মৌলিক চাহিদা যেটাই আমরা বলি, বলি না কেন হ্যাঁ আমিও এই জায়গাটায় তোর সাথে এক মত কারণ তুই বা আমরা নিজেরাও যদি দেখি যে আমাদের চারপাশে অনেক ধরণের মানুষ থাকে তো যারা আসলে শিক্ষাগত দিকটা থেকে একটু হইত এগিয়ে থাকে বা একটু পড়াশোনা করেছে school বলি বিদ্যালয় বলি বা হচ্ছে college পর্যন্ত পড়েছে তাদের যে এই আহ চিন্তা ধারা।